অনেক কটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

আকাশটি সাদা কালার দেখা যাচ্ছে।

অনেককটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

আকাশটি সাদা কালার দেখা যাচ্ছে।

অনেক কয়টি বড় বড় গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলি বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় রুম দেখা যাচ্ছে।

অনেক বড় একটি গাছ দেখা যাচ্ছে।

এখন একটি অনেক বড় টোল প্লাজা দেখা যাচ্ছে।

অনেক কটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

দুটি অনেক বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ওয়ারটি হালকা সাদা কালার দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুন দোকান দেখা যাচ্ছে।

পুরো সিলিংটিতে একটি লাইট জ্বলানো রয়েছে।